রাখা আছে আর খির খিড়কি টো--

উমম ভগবানের ফটো বটে জন্ত মন্ত কে --

ফুটবল খেল খাটিঁ দুটা।

ফোর জি -এর ওখানে একটা বোর্ড -এ বুলু কালার -এ লেখা আছে আইডিয়া ।

অনেক ভালো দেখা যাচ্ছে এর দেখে--

অনেক বড়ো অ দেখা আছে আর খুব গাছ ল লাগা আছে-এ।

অনেক খিড়কি দেওয়া আছে এই বিল্ডিং টা বিল্ডিং -এর সাইড এ তিনটা গাড়ি সাদা রকমের।

এই বিল্ডিং -টা দেখতে খুব ভালো দেখাচ্ছে-এ।

ফটো তুলছে-এ তার উয়ার সাইড এ খুব বড়ো বড়ো পাহাড় দেখাচ্ছে আর খুব--

পিকচার টা গায়ে এই ঘাস চড়ছে এর ইহা বিল্ডিং টার ।

দোকানটায় একটা ঘড়ি লাগা--

বহিনের জন্য রাখি বেঁচেছে ইহা অনেক প্রকারের রাখি--

নড়ছে-এ একটু এই বসে পরে আছে ওর সাথে আর একটা আদমি বসে পরে আছে-এ।

অ্যাদিক্যা অনেক প্রকারের মশিন লাগা আছে।

খাবার খাচ্ছে আর একটা লোক ফোন এ কি দেখ--

ফটো বটে যাহা গাড়ি ঠিক করা যায়।